একটি লোক গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে একটি টোটোও আমরা দেখতে পাই।

এবং সেখানে মানুষজন ভিড় করে সেই ফাংশন বা প্রোগ্রাম টা তারা উপভোগ করছে।

দেখতে পাচ্ছি এটি একটি বই মেলা উৎসব হচ্ছে এবং সেখানে প্রতিটি দোকানে বইপত্র দেখা যাচ্ছে এবং ঐ দুরে একটি নাগর দোলনাও আমরা দেখতে পাচ্ছি।

এটি একটি বিরিজের মধ্যে কিছু মানুষজন সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছেন এটি একটি অটো স্ট্যান্ড র-রয়েছে এবং চারিদিক দিক দিয়ে কিছু গাছপালায় দেখা যাচ্ছে।

একটি রেস্তোরা ছোট এবং এখানে দুটো লোক কে দেখ যাচ্ছে তারা রান্না করছে এবং বাইরে একটি টেবিল -এর মধ্যে একটি জলের জগ রাখা রয়েছে।

মন্দির এবং মন্দিরটি গেট টা বন্ধ রয়েছে এবং মন্দিরের সামনে অনেক জন সেখানে নমস্কার করছে।